এখানে একটি বড় মোম আছে আর উপরে একটি লাইট জ্বলছে।

কিনারেও একটি বাস আছে।

এডি একটি দোকান এই দোকানের ভিতরে অনেকগুলি সিডুল আর শুকনা মাছ পাওয়ানা যায়।

ভিতরে দুইটা গাই খাচ্ছে।

এখানে একটি লাল রঙের টমটম আছে।

এক দুইজন লোক দাঁড়িয়ে আর আসে।

এটি একটি রুম রুমের বিতরে একটি ডাস্টবিন আছে।

টেবিলের উপরে একটা ট্রে আছে আর একটি বড় টি_ভি আছে।

এডা একটা ক্লাসরুম এই ক্লাসরুম দেখতে খুব সুন্দর।

আর ক্লাস রুমের ভিতরে অনেকটা ডেস্ক আছে ডেস্কের উপরে--

অনেকগুলো খাতা আসে আর একজন মাস্টার আসে।

রাস্তার কিনারে একটা বড় গাস আসে।

আর পাহাড়ের পিছনেল টাওয়ার আছে।

এডা হল একটা ওষুধের ডোকান এই ওষুধের ডোকানের নাম হল মেডিটাউন ।